বিল্ডিং -টির দেওয়ালে কাঁচ লাগানো রয়েছে।

সামনে দুটি কিউ_আর কোড দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি রেল লাইন দেখতে পাচ্ছি।

সামোনে একটি সোফা সেট দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি গ্যারাজ দেখতে পাচ্ছি।

রাস্তার সাইড -এ অনেকগুলি বাড়ি দেখতে পাচ্ছি।

রাস্তায় একটি অটো দেখতে পাচ্ছি।